এখানে দেখতে পাচ্ছি সুইমিং ফুল আছে নারিখেলে গাছ আছে সাদা বিল্ডিং আছে লাইট লাল লাইট জ্বলছে ।

একটা পুরা ডাবা দেখতে যে হলুদ কালার -এর একটা বিল্ডিং আছে একটা নারিকেলের গাছ আছেনিমের গাছ আছে।

ইট আছে বিল্ডিং আছে একটা আর কাঁচ আছে গাছ আছে।

এখানে একটা সাদা কালার -এর বিল বিল্ডিং গেট আছে গলায়ই আছে গাছ আছে

একটা ইস্কুটি আছে চারটে স্যান্ডেল আছে ছোট্ট একটা লোহার গেট আছে একটি হনুমান এর ছোট আছে সি. সি. ক্যামেরা আছে বিল্ডিং এ সাদা কালার এর রং আছে নিচে অনেক কালো কালার রং আছে।